মূর্তিটা সোনালী কালারের রং করা।

ভেতরে বেলুন লাগানো আছে লাল হলুদ কালার -এর।

রুমের মধ্যে অনেকগুলা বাচ্চা পড়াশুনা করতাসে ব্রেঞ্চ আছে দুইটা।

এখানে অনেকগুলো বাইক রাখা মাসখানে সিঁড়ি রয়েছে।

রুমটি সাদা কালারে রং করা নীচে টাইলস লাগানো রয়েছে উপরে লাইট আছে।

এখানে আমি অনেক বড়ো একটি মাঠ দেখতে পাচ্ছি মাঠের মধ্যে অনেকগুলো বাচ্চা দৌড়াচ্ছে।

উপরে টিন দেওয়া রয়েছে এছি লাগা আছে।

এখানে আমি একটি শোপিং মল দেখতে পাচ্ছি।

মাসখানে অনেকগুলো খুঁটি লাগানো রয়েছে।

রেকের মধ্যে জলের বোতল রাখা।

অনেকগুলো বাচ্চা রয়েছে ওরা এখানে ব্যয়াম করতেসে।

অনেকগুলো লাইট লাগানো আছে এ_ছি রয়েছে।